কাছে একটি গাছ দেখা যাছ--

এবং খামারের সামনে একটি বড় গাছ রয়েছে গাছে একটি সিঁড়ি লাগানো।

যেখানে তিনটি-ই- নৌকা দেখা যাচ্ছে।

এটি একটি-ই মাঠের চিত্র।

সামনে একটি-ই--